এখানে একটি কাউন্টার দেকিতে পাইতেসি।

নৌকা গুলিতে অনেক লোক বসে আছেন।

পাহাড়টিতে একটি টাওয়ার দেখা যাচ্ছে।

লাইব লাইব্রেরিটিতে কয়েকটি লাইট জ্বালিয়ে রাখা আসে।

স্টেজটিতে অনেকগুলি ফুল রাখা আসে।

সুফার পাশে একটি কয়েকটি চেয়ার দেখা যাচ্ছে।

পৌস্টার টিতে ব়্যাডক্লিফ লেখা আসে।

মাঠটিতে লাইট জ্বালিয়ে রাখা আসে ।

মাঠের ভিতরে একটি সাইকেল দেখা যাচ্ছে।

রেস্টুরেন্টের সামনে একটি ডেক্সি রাখা আছে।

দোকানটির সামোনে সাইনবোর্ড লাগানো আসে।

গার্ডেন টিতে নানা রঙ্গের ফুল দেখা যাচ্ছে।

গার্ডেনের পাশে অনেক উঁচু একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

ওয়ার্কশপে ভেতরে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

এখানে একটি শপিং মল দেখা যাচ্ছে।

হ্যাসটির সামোনে একটি ক্রস চিহ্ন লাগানো আসে।

চার্চের ভিতরে অনেকজন লোক দেখা যাচ--

সামোনে কয়েকজন লোক দাঁড়িয়ে আসেন।

সেলফের উপর অনেকগুলো ফুলের পট রাখা আছে।

সাইনবোর্ডটিতে কলকাতা ব্যাগ হাউস লেখা আসে।

বিল্ডিংটিতে ক-ক-কয়েকটি বাল্ব জ্বালিয়ে রাখা আছে।

এখানে একটি রেস্টুরেন্ট দেকিতে পাইতেসি।

ব্যাংকের সিলিঙ্গে কয়েকটি সিলিং ফ্যান লাগানো আসে।

রাস্তার পাশে কয়েকটি দোকান দেখা যাচ্ছে।

রাস্তার মইধ্যে একজন ভিক্ষুক দেখা যাচ্ছে।

রুমটিতে বাতি জ্বালিয়ে রাখা আসে।

এখানে একটি ক্লাসরুম দেখিতে পাইতেসি।